অনেক কাট কাটা আছে দেখা দেখা যাচ্ছে এবং আইসক্রিমের একটি বক্সও লক্ষ করছি।

একটি লোক হাতে হেলমেট নিয়ে দাঁড়িয়ে আছে ইনি হয়তো কাস্টমার ।

দূরে একটি গাছের কাণ্ডর একটু অংশ দেখা যাচ্ছে।

অনেকগুলি গাছ রয়েছে কোর্টের ভিতরে একটি সুন্দর নারকেল গাছ রয়েছে।

চটের উপর সবজিগুলি রাখা রয়েছে।

কোনও হোটেল রুম এটি বেড দেখতে পাচ্ছি ওইদিকে সোফা তার সামনে রয়েছে একটি টেবিল ।

ভিদ্যারতি ভবন সম্ভবত দক্ষিণ ভারতের কোনো একটি অঞ্চল।